ছবিটিতে আমরা একটি নদী দেখতে পাচ্ছি।

নদীর উপরে একটি বড় ব্রিজ রয়েছে।

ছবিটিতে আমরা একটি ডান্স ক্লাস দেখতে পাচ্ছি।

ক্লাসের ভেতরে দুটি ছেলেও দাঁড়িয়ে আছে।

আমরা এখানে একটি ঝর্ণা দেখতে পারছি।

ঝর্নার মাঝখানে দুইজন ছেলে স্নান করতাসে।

উপরে আকাশটি ঘন মেঘলা হয়ে রয়েছে।

দেওয়ালে পাশে দুটি বড়ো জানালা রয়েছে।

মন্দিরের সামোনে একটি লোহার গেট রয়েছে।

দোকানের সামনে একটি খোলা জায়গা রয়েছে।

পিছন দিকে একটি টিনের বাড়ি দেখা যাচ্ছে।

ছবিটিতে আমরা একটি দোকান দেখতে পাচ্ছি।

পিছনদিকে অনেক জিনিসপত্র দেখতে পাচ্ছি।

মধ্যে অনেক জিনিসপত্র সাজানো দেখতে পাচ্ছি।

চাইদিকে অনেক বড় বড় গাছপালা দেখা যাচ্ছে।

রাস্তার মাঝে একটি বড় গেট দেখা যাচ্ছে।

ছবিটিতে আমরা একটি নদী দেখতে পাচ্ছি।

মন্দিরের সামোনে একটি লোহার দেওয়াল রয়েছে।

চারিদিকে অনেক মানুষজন দাঁড়িয়ে আছে।

টেবিলের উপরে একটি বড়ো প্লেট রয়েছে।

বিল্ডিংয়ের সামনে একটি ফাঁকা জায়গা রয়েছে।

উপরে অনেকগুলো কালারের লাইট লাগানো আছে।

ছবিটিতে আমি একটি বিল্ডিং দেখতে পাচ্ছি।

আরো সামনে একটি পাকা রাস্তা রয়েছে।

দোকানের ভিতরে অনেক জুতো সাজানো আছে।

ছবিটিতে আমরা একটি দেখতে পাচ্ছি।

দেওয়ালে অনেকগুলো পোস্টার লাগানো রয়েছে।

জামাগুলোর পাশে অনেকগুলো জামা তাকে তাকে সাজানো আছে।

নিচে কয়েকটি হ্যাঙ্গারে জামা ঝোলানো দেখতে পাচ্ছি।

একটি বেঞ্চির ওপরে ব্যাগ রাখা আছে।

দোকানের উপরে অনেকগুলো পোস্টার লাগানো দেখতে পাচ্ছি।

সামনে একটি পানি খাওয়া বড় গামলা রয়েছে।